মেলাটা খুব ভিড় । চারিদিকে বাচ্ছাদের খেলনার জিনিসপত্র দেখতে পাইতেছি।

গাছপালা ভর্তি আছে দেখতে সুন্দর লাগছে।

মাঠের মাঝখান টা পিচটা সাদা সাদা আর এদিকে সবুজ সবুজ ঘাস উঠেছে ভালো লাগছে।